লাইট রয়েছে। জায়গাটি খুব সুন্দর দেখতে লাগছে। খুব সুন্দর সাজানো আছে।

এইখানে যে ছবিটি বয়েছে সেটি কোন দোকানের ছবি বলে মনে হচ্ছে কোনোনা এ--

এখানে ছবিটি রয়েছে এখানে একটি জায়গার মধ্যে একটি গাড়ি দেখা যাচ্ছে--

অর্থাৎ ঘাস রয়েছে এবং চারিদিকটা খুব সুন্দর ভাবে ঘেরা রয়েছে এবং দূরেও অনেক বড়ো বড়ো --

একটি ঠাকুর দেখে মনে হচ্ছে সরস্বতী এবং অন্য একটি দেখে মনে হচ্ছে কার্তিক ।

চারদিকে অনেক বড়ো বড়ো বাড়ি দেখা যাচ্ছে এবং আরো বড়ো বড়ো নারকেল গাছ বা বিভিন্ন ধরণের গাছপালাও --

উম কিছু কাগজ নিয়ে নিজেদের হাতের কাজ করছে এবং কেউ রং করছে।

এখানে যেই ছবিটি রয়েছে সেইখানে জল দেখা যাচ্ছে অর্থাৎ এটি কোন ব্রিজ বা নদী ।